সে তো বটেই, এবার যারা বুদ্ধিমান হয় তারই মাঝখানে সংসার চালিয়ে, নিজের খরচা চালিয়ে কিছুটা saving করে

মোটামুটি উম আমার যা ধারণা তাতে কুড়ির ওপর তো সবার মাইনে এখন যদি না হয় তাহলে একটা ঠিক ভাবে মাস কি চালানো যায় সারা মাস চলে? চলে আর কোথায় বলো না? একটা বাচ্চারই কত খরচা জানো তো?

মানে একটা বাচ্চারই কত খরচা, তার ওপরে তো ছেড়েই দাও আমাদের, আজকের দিনে দাঁড়িয়ে electric সামান্য যা, সামান্য জিনিসগুলোও যদি আমরা দেখি সেখানেও তো কত,

মানে সামান্য যদি চাল, আলু একটা মানুষ minimum খাবারও কিনতে যায়,

সেই ক্ষেত্রেও দাম আকাশ ছোঁয়া হয়ে বসে আছে। একদমই, একদমই,

একদম, এইটা একটা খুব বড় একটা খরচা যোগ হয়ে গেছে আমাদের।

মানে মাস গেলে ধরো তিন চারশো টাকার recharge,

আর বাড়িতে যদি একাধিক ব্যক্তির Phone থাকে তাহলে তো সেটা,

হ্যাঁ একদমই, মাথা পিছু যদি মানে সেটা তিনশো চারশো হয় মাস গেলে, এই দেখুন না করোনার পর থেকে এখন তো Maximum online system করে দিয়েছে সব।

তো সেই ক্ষেত্রে একটা বাচ্চাদের phone এর ক্ষেত্রেও খরচাটা Extra বেড়ে গেছে,

কিন্তু সেই তুলনায় তো আমাদের রোজগারের যে earning টা সেটাও তো কম, তাই না?

কত মানুষের চাকরি চলে গেছে তাদের তো কাজই নেই, তো তাদের আর্থিক অবস্থা দেখো?

আর এ ছাড়া তাদের বাচ্চাদেরPhone এ recharge টা এতটাই জরুরি মানে, আহ তুমি Net এর recharge না করলে তারা হয়ত Online classes গুলো miss করবে, বিভিন্ন, Online এ যে তাদের notice পাঠানো হয়, এখন তো সবকিছু এখন সব কিছু online এ;

সেগুলো সবই তাঁরা miss করবে। অথচ আমাদের সময় মানে notice পেতে গেলে আমরা যদি, স্কুল না যেতাম, তো আমরা কোন বন্ধুর মারফত জানতাম phone করে, অথবা পরের দিন স্কুল গিয়ে সেই notice টা collect করতাম বা জিজ্ঞেস করতাম সবাইকে।

এই system টা পুরো change হয়ে গেছে।

এটা তো ঠিক কারণ আমাদের তো এই খানে চাকরি নেই না, চাকরি যেখানে থাকবে তোমাকে তো obviously সেখানেই যেতে হবে।

এমনও তো আছে মানে বাড়ির সবাইকে ছেড়ে, family পুরো ছেড়ে সে একা বাইরে চাকরি করে, সে বছরে একবার হয়তো এলো।

একদমই ঠিক, একদমই ঠিক, আর আমার যা মনে হয় যে এই যে উম financial condition টা আমাদের খারাপ হচ্ছে, তার জন্য একমাত্র দায়ী মূল্যবৃদ্ধি। আর আমার আরেকটা জিনিসও মনে হয়, যে এর জন্য bank ও সমান ভাবে দায়ী, bank কিন্তু ক্রমাগত টাকার উপর interest কমিয়ে দিচ্ছে, অথচ loan এর উপর interest বাড়িয়ে দিচ্ছে, মানুষ একটা বাড়ি তো সব সময়, বাড়ি করা বা জায়গা কেনা বা flat কেনা এগুলো তো সব সময় পুরোটা টাকা দিয়ে করতে পারে না, bank এর সাহায্য নিতে হয় লোন করতে হয়। তো এর উপর এত interest বাড়িয়ে দিয়ছে যে মানে মাসে সেটা টানার ক্ষমতা তার একটা মধ্যবিত্ত family র থাকে না। দিনে দিনে তো interest কমিয়ে দিয়েছে, মানে ধরো তোমার Rate of interest যেটা কোনো কিছু রাখার জন্যে,

অথচ কোনো কিছু দিতে গেলে interest বাড়িয়ে দিচ্ছে।

একদম, আর সেই তুলনায় মানে এর প্রভাব পড়েছে একটা, আহ গাড়ি~ গাড়ি বা motor vehicle এসবের ওপরেও এর প্রভাব পড়েছে, আগে যেখানে যে এ দামে গাড়ি পাওয়া যেত, তো এখন গাড়ির দামও আকাশ ছোঁয়া, ফলে গাড়ি কেনাটা একটা যে স্বপ্ন থাকতো মধ্যবিত্ত family র, এখন সেটা স্বপ্নই থেকে যাচ্ছে, অনেকেই পূরণ করতে পারছে না। কারণ এত টাকা দামের গাড়ি, এত টাকা যদি bank থেকে loan নেয়, bank এর ও যা interested, তাতে যা EMI পড়ছে সেটা তাদের চাকরির salary তে কুলিয়ে উঠছে না। শুধু গাড়ি নয়, গাড়ি, বাড়ি, সব কিছুর ক্ষেত্রেই।

আসলে আমি তো বললাম আমাদের দেশেরই আর্থিক মানে, অর্থনৈতিক অবস্থা যেই জায়গায় দাঁড়িয়ে আছে, তো তারাই তো ধারে চলছে, তারা যদি ধারে চলে, আমরা কি করে চলবো?

তারা bank এর উপর চাপ সৃষ্টি করছে। কারণ আমাদের থেকে যেটা নেবে, সেটা তো গিয়ে ওখানে ভরবে না। হ্যাঁ, bank তো সেই টাকাটা আমাদের কাছ থেকেই তুলছে।

তো সেইক্ষেত্রে সব পুরো pressure টা কোথায় আসছে জনসাধারণের উপর, তো সেখানে আমাদের অর্থনৈতিক অবস্থাটা আরো খারাপ হয়ে যাচ্ছে। এছাড়া পেট্রোল, ডিজেলের যা দাম বেড়েছে তাতে তো, মানে, পরিবহন ব্যবস্থারও খুব অসুবিধা হয়েছে, বাসের ভাড়া, ট্রেনের ভাড়া, সমস্ত কিছু বেড়েছে।

হ্যাঁ, তারপর নিজেরাও যদি কোনো যানবাহনে করে office যেতে চাই, তো সেইটার তেলের খরচা বেড়ে গেছে, অফিসের ধরো, যা মাইনে পাচ্ছি তার আর্ধেক চলে যাচ্ছে আমার সেই যাতায়াত এর পিছনে। এটা একটা, তারপর হচ্ছে, office থেকে যাদের যাতায়াতের সুবিধা আছে, সেখানে হয়তো কোনো গাড়ি যদি তাদের ভাড়া করতে হয় monthly, একটা টাকা দিয়ে, সেই ভাড়াও বাড়িয়ে দিচ্ছে, বাচ্চাদের স্কুল যাওয়া আসার জন্য যে বাস থাকে, সেটারও ভাড়া বাড়িয়ে দিচ্ছে।

আমার তো মনে হয় সরকারকে এটা খুব তাড়াতাড়ি control এ আনা উচিত, নাহলে ভবিষ্যতে খুব অসুবিধার মধ্যে পড়তে হবে। সমস্যার মধ্যে তো আমরা পড়বো। সরকার তো আর পরবে না, সরকার তো সেটা বুঝেই না। সেটাই, তারপর বলো যে একটা মানে, বাচ্চাকে যদি আহ এখন এরকম তোমার কি মনে হয় যে বাচ্চাদের যদি এখন school এ ভর্তি করা হয় তাহলে তার, school fees বা আহ অন্যান্য খরচা সমেত নিয়ে, অনেকেই তোমার বাচ্চাদের আর private schoolএ পড়ানোর আহ মতো financial condition থাকছে না।

সরকারি school আর সরকারি schoolএ নেই, সেটাই, তোমার কি মনে হয় এই দিকগুলো যদি কিছুটা ঠিক করতে হয় তাহলে আমাদের কি কি করা উচিত? অবশ্যই তো সরকারকে আগে পরিবর্তন করতে হবে, ঠিক আছে, তার মধ্যে এক শ্রেণীর মানুষের প্রচুর অর্থ আছে, তো তারা কি করছে? Private স্কুলে বাচ্চাদের দিচ্ছে, ঠিক আছে?

তো তাদের জন্য প্রভাব তো খানিকটা আমাদের মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা আছে তাদের উপরেও পড়ছে, তো এগুলোকেই পরিবর্তন করতে হবে। একদম, মানে আমরা যদি নিজেদের না বদলাতে পারি সেখানে তো কিছু করার থাকবে না। একদমই তাই,

school গুলোতে পড়াশুনা ভালো করে start করতে হবে, তাই না?

আর আমাদের মোটামুটি কি ধরনের job এর উপর depend করা উচিত সরকারি job পেলে তো অবশ্যই

মানে ভবিষ্যতে যখন তখন তোমাকে বার করে দেবে না, তোমার চাকরি যাওয়ার ভয় থাকবে না, আর অবশ্যই মায়না তো বেশি থাকবেই। সেটাই, এমন না যে private এখন কম দেয়, বড় বড় কোম্পানিতে যদি private এ তুমি ঢুকতে পারো, মাইনা ভালো আছে, সেইভাবে খাটাবে তোমাকে,

তুমি এখন কিসে করছো Job? Private না সরকারি? না না আমি privateএ আছি, একটা ছোট Travel agency তে আছি, কিন্তু চাপ খুব বেশি, সেই অনুপাতে মাইনে খুব কম, কোনো কিছুতেই satisfied নই। আহ মাসের শেষে যখন টাকা পাই মনে হয় এটা কি পেলাম, এইটুকু মাত্র, এতো সারা মাস এতো খেটে। সবারই একই অবস্থা। হম, সেটাই, আর এমনিই বাচ্চাদের এখন লেখাপড়া শেখাতেও একটা বিশাল পরিমাণে অর্থ ব্যয় হচ্ছে। তোমার কি মতামত?

এখন তো teacher গুলো মানে প্রচুর পরিমাণে মায়না বাড়িয়ে দিয়েছে।

আর এর ব্যাপার নিয়ে আবার অন্য সময় কখনো আলোচনা হবে, আবার হয়তো কখনো,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

তো আমরা আলোচনা করছিলাম যে অ্যাঁ কিরকম মানে কি ভাবে মানুষ উম নিজেদের মনোরঞ্জনের জন্য মানে বিভিন্ন ধরনের যে যে যেটা ভালো লাগে তার সেই সেই রকম ভাবে অ্যাঁ মনোরঞ্জন খুঁজে পায়. তো সেই ব্যাপারে আমরা আমরা বলছিলাম যে কিভাবে মানুষ অ্যাঁ phone আমাদের যেমন অ্যাঁ এখনকারের smart phone বলো কিংবা অ্যাঁ mobile phone এর মাধ্যমে কেউ মনোরঞ্জন খুঁজে পায় কিংবা কেউ অ্যাঁ যেরকম মানুষ তো বিভিন্ন ধরনের না যে যেরকম ভাবে মান~ মনোরঞ্জিত হতে পছন্দ করে তো সেইটা আমি বলব যে একদম আমি আমাদের আলোচনায় বলে এটাই শেষ করেছিলাম যে প্রথম পর্যায়ের আলোচনায় যে মনোরঞ্জনের দিকগুলো যেন

অ্যাঁ তো family আমাদের কাছে একটা ব্যাপার ছিল যে family কে priority যেন সবার আগে দেওয়া হয়, তো অবশ্যই আজকে আমরা অবশ্যই একটা জিনিস বলেছিলাম যে আমরা কোন মাধ্যমটাকে মনোরঞ্জন হিসাবে নিয়ে উম বেছে নিয়েছি এবং কিভাবে মনোরঞ্জনের জায়গাগুলো দি তো অবশ্যই তোমার কাছে প্রথমেই জানার চেষ্টা করবো যে তুমি মনোরঞ্জনের অ্যাঁ জায়গা হিসেবে কোন জায়গাগুলোকে বেচেছো?

আমি যদি সময় আমি যেটুকু অবসর সময় পাই আমার দিনের শেষে, আমি আমার বাড়িতে আমার মা, ভাই, বাবা সবার সাথে সময় কাটাতে পছন্দ করি সবার সাথে বসে একসাথে বসে TV দেখলাম TV তে একটু খবর দেখলাম নয় তো কোন বাংলা cinema বলো, কিংবা যে ধরনের cinema হোক সেটা বসে দেখলাম নাহলে একটু গল্প করলাম নয়তো উম এবং কিছু খাবার জিনিস বসে খেলাম, এছাড়াও তুমি দেখবে বসে বসে সময় কাটানোর জন্য কিংবা মনোরঞ্জনের জন্য আমরা অনেক কিছু করতে পারি বসে বসে ludo খেললাম, carrom খেললাম, মানে যে ধরনের মানে indoor game গুলো মানে বললাম, যেগুলো ধরো আমাদের obviously করা যায়.

একদম. আমি,

বিনোদনের জন্য কোন কোন রাস্তা গুলো উম পছন্দ করো বিনোদন মানে কিভাবে বিনোদন হতে তুমি পছন্দ করো একটু যদি বলো. অ্যাঁ দেখো প্রথমত উম মনোরঞ্জনের রাস্তা যে যেভাবে বেছে নেই তো আমার যেটা সব থেকে best লাগে.

তার সাথে সাথে গান অবশ্যই মানে খুবই পছন্দের অ্যাঁ ইচ্ছেও করে গাইতে, কিন্তু সম্ভব হয় না Because এটা possible হয়ে ওঠেনি কোনদিন, কারণ আমার দ্বারা সম্ভব হয় না ওটা ইচ্ছে ওটা আর থাকে bathroom singer যেটাকে বলা হয় আমরা সেরকম হয় আমাদের normally. হ্যাঁ তো বাকি সময় আরেকটা যেটা বিষ~ বিষয়, মানে cinema বা এই সবে আমি সম~ সময় খুব একটা বেশি spend করি না, যেটাতে করি সেটা হচ্ছে comedy video মাঝে মাঝে যখন brain পুরো stuck হয়ে যায়, তখন এটা মনে হয় যে একটু নিজেকে হাসানোর প্রয়োজন আছে তখন কিন্তু comedy video আমি already দেখা start করে দিই. তো এটা কিন্তু আমাকে অনেকটা relieve দেয় একদম বাস্তব কথা.

একদম হম এখন দেখবেন প্রভাত এই তুমি যেটা বললে খুবই ভালো জিনিস বললে মানুষ হ~ এমনি সময় তো আমাদের পক্ষে সারাদিন এই হাসি ঠাট্টা এগুলো উম সব সময় হয়ে ওঠে না কিংবা করাও সম্ভব হয়ে ওঠে না মানুষের জীবনে অনেক ধরনের সমস্যা আছে যেগুলো তে মানে বলতে গেলে মনোরঞ্জনের দিক থেকে না এই জিনিসগুলোর মধ্যে যে মানে ডুবে থাকা বলো উম যে একটা জিনিস কিনি সেটাকে বাস্তব ভেবে নেয় কিংবা তারমধ্যে ডুবে গিয়ে নিজ~ নিজের যে সমস্যাগুলো সেগুলো থেকে তুমি ভুলে থাকতে পারবে, তুমি একটু ভালো থাকতে পারবে, তোমার যে চিন্তাটা সেই চিন্তার বাইরে গিয়ে একটু চিন্তামুক্ত হতে পারবে. উম একদম উম বুঝতে পেরেছি তুমি কি বলতে~ বললে, তো এই ক্ষেত্রে আমি এরকম অনেকগুলো channel আছে বলো, যেগুলো আ মানে phone এ

দেখো অ্যাঁ আমাদের life কিন্তু উম শুধুমাত্র আমরা entertainment এর জন্য পুরো life টাকে ভাসিয়ে দেবো এমন না, আমাদের কিছু

একদম সেটাই তাদের কাজ বলতে পারো, সেটাই তাদের ভালোলাগা, ভালোবাসা, সবটাই তো তাদের সেটায় জুড়েই না. একদম উম অ্যাঁ আর আমি এই ক্ষেত্রে তোমাকে বলতে~ মানে তোমার থেকে আমি জানতে চাইবো যে ধরো মনোরঞ্জনের জন্য আমরা,

অ্যাঁ দেখো এই বিষয়ে অ্যাঁ যেটা সবথেকে বড় কথা আমাদেরকে যে দিকগুলো প্রথম কথা হচ্ছে আমাদের way টা ঠিক করতে যেটা তুমি বললে যে actual কোন রাস্তা গুলো তো আমাদের অ্যাঁ সব থেকে বড় কথা এখন যেটা অ্যাঁ বর্তমান generation ডুবেছে social media আয় entertainment এর জন্য কিন্তু social media আর পথ মানে আমার মতে বলা হয় যে প্রকৃতপথ নয়, কারণ social media আয় entertain করে মানুষকে

সে entertain মাধ্যম যদি তোমার অ্যাঁ মানে ধরো ছবি আঁকা, গান শেখা, মানে গান করা, কোনো instrumental মানে সেগুলোর ক্ষেত্রে হয় তাহলে সেটা কিন্তু অনেক বেশি অ্যাঁ safety হবে এবং ভালো হবে নিজের অ্যাঁ জানার এবং সমস্ত পথটা ঠিকঠাক থাকবে তো তুমি এ বিষয়ে কি বলতে চাইছো যদি share করো আমি এই বিষয়ে বলতে চাইবো যে তুমি বাচ্চাদেরই এখন বাচ্চাদেরই এখন দেখো, এখন তুমি দেখবে অ্যাঁ যে, তুমি এই জিনিসটা দেখবে যে ছোট ছোট শিশুদের এখন উম এই করোনা কিংবা উম করোনা কালীন সময় থেকে তাদের কি হয়েছে পড়াশুনাটার জন্য শিক্ষাগত দিক থেকে তারা phone কিংবা এইযে উম smart phone এর মধ্যে তাদেরকে জড়ো~ মানে জড়াতে হয়েছে যেহেতু অ্যাঁ আমাদের সবকিছুই তো সেই time এ থেমে গেছিলো না, তো সেহেতু একদম বন্ধ হয়ে যাওয়া থেকে সরকার থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে যে বিভিন্ন ধরনের এই যে উম online যে

এবারে অনলাইন মাধ্যম আসার ফলে অ্যাঁ একটা problem তো হচ্ছে বা একটা issue এসেছে তারা কিন্তু আস্তে আস্তে addicted হয়ে যাচ্ছে.

তারা অ্যাঁ উম Youtube যেটা বড় platform, যেখানে ধরো আরো entertainment~ উম en-tenment এর জন্য বিভিন্ন মাধ্যম থাকে, সেগুলোকে তারা choose করছে, তো এগুলো একটা তো বাজে দিক বা বাজে প্রভাব তো ফেলছেই, so সেই জন্য আমি বলেছিলাম যে age একটা থাকে, তো সেই age অনুপাতে অবশ্যই অ্যাঁ প্রত্যেকের entertainment এর জগৎটাকে একটু আলাদা করা উচিত.

শুধু যে আমি~ এ ক্ষেত্রে বলবো দেখবে শুধু যে entertainment এর জন্য আমরা একটা phone কিংবা বাড়িতে বসে শুধুমাত্র TV র সামনে এসে বসে পরলাম, TV তে একটা movie দেখে নিলাম, এইগুলো কিন্তু~ এইগুলো ছাড়াও entertainment এর অনেক কিছু আছে, ধরো আমি খেলার জগতেরই তোমাকে বলতে চাই, খেলাধুলা জগতের entertainment গুলো. যে ক্ষেত্রে, খেলাটা দেখবে মানুষের একটা হমম অবসর সময় উম একদম আমি আগেই বলেছিলাম যে, যেমন গান শোনা টা কিংবা গান~ পছন্দের গান কিংবা পছন্দের গায়ক কে পছন্দ করা, মানুষের মধ্যে একটা অনুভূতির কাজ করে. তেমন খেলাধুলাও কিন্তু একটা মানুষের অনুভব~ অনুভূতির বিষয়.

এটাও একটা মনোরঞ্জন বা বিনোদনের জায়গা, অ্যাঁ যেখানে তুমি খেলাধুলার মাধ্যমে কিন্তু নিজেকে প্রচুর পরিমাণে develop করতে পারবে, অ্যাঁ খেলাধুলার দ্বারা তুমি অনেক কিছু শিখতে পারবে, অ্যাঁ plus এখানে আমাদের যে general knowledge, সেটা তৈরি হবে, ঠিক আছে. তো প্রত্যেকটা বিষয়ই একটা না একটা দিক রয়েছে যেখান থেকে আমরা কোন কিছু শিখি. তো আমাদের অ্যাঁ বিনোদনটা সেরকমই হওয়া উচিত, অ্যাঁ য~ যদি তুমি বলো cricket, cricket India যথেষ্ট ভালো perform করে. cricket কিন্তু বাঙালির কাছে emotion. আবার football এর কথায় যদি তুমি আসো, সেটাও একটা emotion তো, এটাই~ এই যে খেলা, খেলাতে বিশেষ করে cricket এর উপর বলো বা football এর উপর বলো, কত মানুষ entertain হচ্ছে, ক~ তারা দূর দূরান্তে এত দামি ticket কেটে খেলা সেখানে দেখতে যাচ্ছে, stadium থেকে উপভোগ করছে,

আবার এর একটা ক্ষতিকারক দিক, মানে ধরো তুমি এই মনোরঞ্জনের মধ্যে এতটা পরিমাণে যদি ডুবে যাও, সেটা তোমার bad impact ও হতে পারে. ধরো স্বাভাবিক অ্যাঁ তুমি কোন কিছু একটা উম entertainm~ মানে হিসাবে তুমি কিছু একটা করছো, এবারে এটা করতে যে তুমি failure হলে সেখানে কিন্তু তোমার একটা bad impact পড়তে পারে, তো সেইটা মাধ্যম তাকে সেই জন্য সব সময় সঠিক way তে রাখতে হবে, অ্যাঁ যেখান থেকে অ্যাঁ তোমার আর কোন problem হবে না, বরং তুমি সেখানে কিছু শিখতে পারবে, তোমার profit থাকবে, সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটাই. একদম, একদম ঠিক বলেছ একদম. আর আমাদের মানে আমি এই ক্ষেত্রে বলবো, শুধু যে মানে cricket কিংবা football, football, cricket ছাড়াও আমাদের দেশে এরকম অনেক কিছু মানে আছে যে জিনিসগুলো দেখবে volleyball কিংবা উম handball বলো, কিংবা উম অনেক কিছু আছে